এটি দেখে মনে হচ্ছে একটি রাস্তা। রাস্তার এখান থেকে সাইকেল বাইক হয়তো চলাচল করে। আর এখানে মুদিখানা দোকান আছে চয়েস টোস্ট ।

আর দূরে অনেক দূর থেকে জলের বসার জায়গা জলের রাস্তা সব আছে একটি পুকুর ।

পাশ থেকে মাঠ আর জল অনেক কিছু আছেরাস্তা আছে পাশ থেকে আর উপরে বিচুলি দিয়ে ঘেরা ।

মানুষজন জন্যই এখানে একটি মানুষ দাঁড়িয়ে আছে দেখছে আরেকদিকে একটি মানুষ দেখছে আর এটি রাত্রিবেলা।

এটি একটি কফি হাউজ । এখানের বেস্ট কফি হাউস । এখানে অনেক দুজন ছেলে বসে আছেন। জলের আর দুটো কাপ নিয়ে বসে আছেন। তারা কিছু নুডুলস খাচ্ছেন। কফি খাচ্ছেন।

একজন দাঁড়িয়ে ছবি তো ছবি তুলছে। আরেকজন ফোন -এ কথা বলতে বলতে ফোন -এ দিকে ক্যামেরা দিকে ফোকাস করেছেন নাকি পাশে বাইক এ রাখা আছে ভিতরে আরো লোকজন আছে।

বিল্ডিং রয়েছেণ আর চারদিকে হচ্ছে ইট রয়েছে ছড়ানো একটা ইট দিয়ে ঘরে তৈরি হাফ হয়ে গেছে একজন কিছু দেখাশোনা করছেন আর একজন ইট দেখছেন আরেকটি দূরে বাইক দাঁড়ানো আছে।

আর অনেকে সাদা কাপড় দিয়ে প্যান্ডেল করে। সেখানে লাল চেয়ার নিয়ে বসে । তার এই ছেলেটিকে এক পা তুলে তাকে কিছু করার চেষ্টা করছেন। মাথার তলায় হাত দিয়ে আছেন। পিছনের মাথার কাছে জুতো রাখা আ --